বয়স অল্প থাকে আর তারপর হচ্ছে চাকরির ভেতরে এই জিনিসগুলো বোঝে না, তখন কি করে যে ভূয়া ভাবে টাকা নিতেছে পরে আপনাকে কাজ দিয়ে দিব এমন কিছু হচ্ছে আপনার প্রতিশ্রুতি করে। আর যাদের কাজটা দরকার হয় তারা মনে করে যে হ্যাঁ আমাকে তো দিবেই ওই তো ওই হচ্ছে মানে ওই মাঝখানে হচ্ছে একটা বিশ্বাসের যে জায়গাটা ওটা কিন্তু নষ্ট হয়ে যায় সেটাই আর কি। সেটা হচ্ছে বিষয়। আশা করি যে আমি যে এই পরামর্শ গুলো দিয়েছি আপনার জব লাইফে কোন না কোনভাবে কাজে লাগবে এবং ভবিষ্যতেও

সেটাই সেটাই এটাই আর কি বিষয় আর আজকের মতন তাহলে রাখি ভালো থাকবেন অনেক ভালো লাগছে আপনি ভালো থাকবেন হ্যাঁ? আহ এই তো চলছে, তুই বল কেমন আছো হ্যাঁ

হ্যাঁ, হ্যাঁ হম আচ্ছা শোন না তুই কি এখনো school এ পড়াচ্ছিস কি ছেড়ে দিলি? হ্যাঁ, তোর তো সব পড়াশোনা বাচ্ছা থেকেই মানে ছোট থেকেই তোর ভালোলাগে না, আমি তাই বুঝতাম না কি তুই কি করে school এ পড়াচ্ছিস তোর তো পড়াশোনা ভালোই লাগতো না বাচ্ছাদের কি অবস্থা হয়ে যেত বলতো? ওই সেই গুজরাতি school টা তুই join করেছিলিস তো? হ্যাঁ তাহলে বউ কেমন আছে? ভালো আছে?

কেন ওর কি আর কোনো কাজ নেই আচ্ছা, বলছি যে তোমার কোনো আহ school জানাশোনা আছে যে মানে যেখানে পড়ানো যাবে? আমি না এই school টা ছাড়তে চাইছি কারণ আমার system টা ভালো আছে কিন্তু টাকা-পয়সা ভালো দিচ্ছে না। একটা coaching center করে নেবো জায়গা আছে তোর কাছে? জায়গা হলে তাহলে আমি খুলে নিচ্ছি আমার কোনো আপত্তি নেই এখন তো কি বলছিস? গাছের নিচে কেউ আসবেনা পড়াশোনা করতে তুই মাথা তোর ঠিক আছে?

না তুই এইযে বলছিস হম আরে দূর এই শোন না একটু মানে ইয়ার্কিটা একটু কম কর, আমার একটু কষ্ট হয়, শোন বলছি যে আমার

সেটা বল সেটা বল মানে ওই ওই জায়গাটা একটু costly পরবে মানে কি বলে, একটু মানে range টা বেশি হবে room এর কিন্তু ভালো হবে।

কেন এমন কি আছে? তোকে দেবে না আমাকে দেবে? ও crush থাকলে তো দেবেই, ঠিক আছে তালে তো ভালোই, কিন্তু আহ বেশি কিছু ন্যাকামি করলে আমি ধরে পিটিয়ে দেবো কিন্তু বললাম, আগে বলে রেখেছি।

ওই সেই বদরুর কথা বলছিস? এইরে এইরে মানে কি অসভ্য। ও আচ্ছা তাহলে তো আমাকে ও কি free তে দেবে না? তুই ভাব একটু আমি free তে যদি পেয়ে যাই কি ভালো হবে?

নারে শোন না একটু free তে হলে ভালো হবে free মানে একটু কম দেবো আহ একটু মানে একটু কম দেবো।

হ্যাঁ, এটাও ঠিক ঠিক আছে ঠিক আছে, তাহলে একটা কাজ

ঠিক আছে conference নিয়ে তালে কি হবে ওর একটু মানে ভরসাটা বেশি হবে তাই না? ভরসা ভরসা হলেই তো হয়ে যাবে। এই এক second hold কর তো এক second hold কর এক second hold কর হ্যাঁ, কি বললি আবার বল শুনতে পেলাম না। হ্যাঁ, হ্যাঁ বোঝাবো নিশ্চই বোঝানো যাবে।

সেই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শোন তাহলে একটা কাজ কর হম আহ ওর সাথে এখন তো কথা বলা যাবে না, এখন কি বলা যাবে কথা?

ও ও যদি ও ওতো পড়ায় ওতো একটা ওখানে পড়াতো কি বলে একটা? আহ

হ্যাঁ, সেটা তো ঠিক ঠিকই বলেছিস তাহলে একটা কাজ করি আহ ওর সাথে না তুই আগে কথা বলে নে।

তা আমার মনে হচ্ছে যে, সে পড়ানোটাই ভালো হবে। ঠিক তো? তাহলে একটা কাজ কর উম ওর নম্বর টা ওর নম্বরটা আমার কাছে নেই, ছিল কিন্তু নতুন যে mobile টা নিলাম না ওর মধ্যে নেই।

এই ধুর এরকম বলিস না ঠিক আছে তাড়াতাড়ি ফিরে আয়।

আরে কিচ্ছু নেই খালি আছে তুই শুধু নম্বরটা screen shot নিয়ে পাঠা। কি বলে contact card

সব জানি তুই এবার শান্তি শান্তি থাক শান্তি থাক। এই এই শোন বেশি বকিস না, এবার আমার কথা শোন এই কিছু খুলছে না ঠিক আছে তুই এবার নম্বরটা screen shot নিয়ে আমাকে পাঠা।

হ্যাঁ, এইতো এসছে এই হলো কাজ কাজের কাজ তুই করতে পারিস না মানে একশো বার আমাকে বলতে হয়, এরকম তোকে কতবার বলেছি আমার কথা শোন, আমার কথা শুনলে পারবি কাজ, শুনিস না তুই নিজের মাথা দিলে কিচ্ছু করতে পারিস না তুই চলে যা big boss এর ওখানে গিয়ে শোন একটা কথা শোন

আরে Newton's law গুলো আছে না তিনটে? Physics এ তো অনেক ভরা আছে হ্যাঁ ওই যত ভরা আছে সব পড়িয়ে দে আহ ওরা খুব পছন্দ করবে তোকে তাহলে physics এর law গুলোকে পছন্দ করবে তোকেও পছন্দ করবে চলে যা, Big boss এ যা অনিক তোর তো big boss পছন্দ না চলে যা, big boss এ যা পছন্দ করে কাজ কর।

বেশি আর বকিস না উম ভাট বকিস না। তুই ওখানে big boss এ যা physics বইটা নিয়ে যা শোন শোন শোন হ্যাঁ, সব বুঝতে পারছি শোন এবার তুই। তুই যা ওখানে ওখানে গিয়ে big boss এ যা physics বইটা নিয়ে যা প্রথম একদম প্ৰথম chapter থেকে শুরু করবি, ঠিক আছে? dimension প্রথম chapter টা dimension ওই dimension chapter থেকে শুরু করে, হ্যাঁ, একদম পুরো শেষ অবধি যাবি atomic theory অবধি আহ তারপরে ওরাও খুশি তুইও খুশি তোকে ঠাঙ্গা দেখাবে টাকা দেবে, সেটা আমি জানি না। কি পড়াবি সেটাও আমি জানি, সেতো তুই জানিস। ওই তুই ইংরেজি কবে থেকে পড়াস? আমি আমি জানতাম তুই physics এর teacher কি বলছিস? তুই ইংরেজি পড়াস? physics পড়াতিস? ও আচ্ছা, জানতাম নাতো। বন্ধুত্ব তুই কত ভালো রাখিস, তোকে আমি কতবার বলেছি তোকে কতবার বলেছি চুপ কর কতবার বললাম। চুপ কর রবিবার তোকে বললাম কি আয় বাড়িতে সন্ধেবেলা খাওয়া-দাওয়া করবো আসিসনি তুই।

কত ভালো রান্না করেছিলাম আমি হ্যাঁ, চিলি পনির করেছিলাম আর আহ কি বলে ওটাকে? এত্ত বাজে করি না, একটু ভালোই করি চিলি পনির করেছিলাম আর আহ চাওমিন করেছিলাম। এলি না, তোর তো চিলি পনির ভালোলাগে, ওই জন্যই তো বলেছিলাম।

তালে কি খাস তুই ঘোড়ার ডিম ঘোড়ার ডিমটা খাস? কোথায় থেকে পাস? কোন দোকানে পাওয়া যায় ঘোড়ার ডিম একটু বলিস তো? আমি তাহলে আসবো।

ঘোড়ার ডিমটা আমি জানতাম না কি পাওয়া যায় market এ যাই হোক যদি পাওয়া যায় ভালো, শোন একটু রাখছি আমার একটু phone আসছে ঠিক আছে, অন্য number এ একটা call আসছে দেখছি করে যাচ্ছে। একটু পরে তোকে phone করি আর তুই ওই খোঁজটা নিয়ে রাখ ওই institute এর ঠিক আছে class eleven twelve এর জন্যে শোন শোন শোন class eleven twelve হ্যাঁ আর সন্ধ্যেবেলা চার ঘন্টায় timing টা fix করবি। আচ্ছা, ঠিক আছে রাখলাম হম Canada র এ old monitoral star light গুলি যখন তুষার নিচে নেমে যায়, তখন একটি চাক্ষুষ তিতি ঐতিহাসিক dealer টি district এর পর্টন বাৎসরিক christmas বাজারটি উত্তর america র অন্যতম বৃহৎ তম christmas tree ঝকঝকে আলো একটি সারান্ত গ্রেটোসহ fair light bare burgan এবং

কেনো বিশ্বের অন্বেষণ করার জন্য বছরের শেষে bonus check এর জন্য অপেক্ষা করবেন? Travel আপিল letter এ equal C এবং ভ্রমণ এবং greenish ক্ষেত্রে নতুন তারা গন্তব্য তাদের ভ্রমণে আকাঙ্ক্ষা পূরণ করার লক্ষ্যে অল্প বয়স্ক শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করেছেন কিন্তু এখানে আপনার দৃঢ় লক্ষ্য রাখা উচিৎ। এটি একটি বিশেষ গন্তব্য বা একটি অভ্যন্তরীণ ভ্রমণ হোক না কেনো আপনার অনাথ অর্থায়ন এখন travel আপিল letter এ নতুন offer দ্বারা যত্ন নেওয়া হয়। যা নতুন গন্তব্য ভ্রমণের প্রস্তাব দেয় এবং Christmas এ এবং নতুন বছর ভ্রমণের মরসুস চলছে syntex travel company এবং travel executor ।

booking করার জন্য TNPA পরিবেশ পরিসেবা প্রদান করছে। তাদের মধ্যে কিছু সম্প্রতি IRCTC train এ ভ্রমণকারী লোকদের জন্য পরবর্তী আর্থ প্রদানের

বিদেশী বা গন্তব্য অবসর বা দুঃসাহসিক যাত্রা বিকল্পগুলি ভারতে ক্রমবর্ধমান ফ~ ভ্রমণশীল সম্পদ্দের কাছে আবেদন করে। উপজাতি তার বল~ বালতি তালিকা বন্ধ টিকিটটি ব্যাপ্ত হয়েছে, সেটি ভারত এবং TNPA এ ভ্রমনে ক্ষুদ্রা বেড়েছে। ভ্রমণের গন্তব্য এবং রেল স্থানে বিপ্লব করতে পারে কারণ TNPA বিকল্পগুলির সাহায্যে IRC travel app এ train এর ticket book করা এবং ভারতীয় রেলওয়ে লক্ষ লক্ষ যাত্রীদের জন্য অর্থ প্রদান আওস সওয়ারি এবং ঝামেলাযুক্ত হয়ে ওঠে। সর্বত্র ব্যবহারকারি স্বয়ংক্রিয়ভাবে কোন ছাড়াই একটি নিরক চিহ্ন ব্যবহারকারির অভিজ্ঞতা প্রতিশ্রুতি দিয়ে যোগ্যতা অর্জন করা। অনেক ভাব জমিয়ে কেনো একজনের বছরের শেষের bonus cheque এর জন্য অপেক্ষা করা উচিৎ? বিশ্ব ঘুরে দেখার জন্য যখন কেউ পরে ভ্রমণ নৌকার বেতন পেতে পারে। বিশ্বে শোকগরা TNPA ব্যবহার করার সময় আপনার সতর্ক হওয়া উচিৎ এবং জিনিষগুলির বিরুদ্ধে সতর্কতা IRCTC lifestyle এর সাথে একটি সাক্ষাৎকারে কাশীর CBO এবং CPO রয়িষ্ঠরাজ ত্যাগী share করেছেন ভ্রমণ now pay letter ভারতে। তুলনামূলকভাবে নতুন ধারণা জনপ্রিয় হয়ে উঠেছে কারণ এটি আপনার জনপ্রিয় প্রয়োজন জন্যে। ক্রয়ের উপর সুদ charge করা না করার অর্থ দা~ অর্থ প্রদানে বিলম্ব করার বিকল্প প্রদান করে। য~ আপনি যখন TNPA ব্যবহার করছেন তখন আপনি একটি পুণ্য নির্ধারিত সময়ের পরে আপনার তারা credit limit থেকে executor কে খরচ করা অর্থ দিতে সম্মত হয়েছেন। যদি টাকা ফেরত সময়মত করা না হয়, আপনি দেরি কি~ দেরির fee র সম্মুখীন হতে পারেন। তিনি সতর্কতায় আদবপ্রবন ক্রয় বা উপলব্ধ credit action ঘন~ ঘন ঘন আদায়পূর্ণ কেনাকাটা হতে পারে, যা আদবপ্রবন ব্যয়কে উৎসাহিত করতে পারে। TNPA পরিষেবা ব্যবহার করার সময় আপনি পে~ এর যত তারাতারি সম্ভব অর্থ প্রদান না করে, আপনি গ্রাহকদের পরিকল্পনার চেয়ে বেশি ব্যয় করতে উৎসাহিত করতে পারেন। আপনার টাকা monitoring খুব বেশি গুরুত্বপূর্ণ। যেয়ে যেয়ে আপনার সামর্থের চেয়ে বেশি খরচ করবেন না। সেপ্টেম্বর দু হাজার বিশ সালে ক্ষতির ভারতীয় digital ভ্রমণ ক্রয় আচরণের একটি উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। এ বিল~ বিশ ক্রয়ের কাছে মানুষ online এ এই ধারণার পরিষেবা আহ ব্যবহার করে অর্থ প্রদান না করা বা বিলম্বে অর্থ প্রদান শুধুমাত্র অতিরিক্ত fee নয় বরং একজনের credit core কেও প্রভাবিত করে। আর প্রভাবিত হতে পারে কারণ এটি প্রমান করে যে আপনি সময়মত ঋণ পরিশোধ করতে অক্ষম। এই যে এই বিষয়ে সচেতন হতে হবে এবং নিশ্চিত হতে হবে, তবে বকেয়া সময়মত পরিশোধ করতে হবে। Copenhagen তো একশো সত্তুর বছরেরও বেশি সময় ধরে পর্যটকের জন্য একটি জনপ্রিয় Christmas গন্তব্য। কেন denmark এতো আকৃষ্ট? এটা দেখা সহজে একটি garden এর আশ্চর্য life show সাতটিরও বেশি boot সহ biker এবং হাজার হাজার লোকের সাথে চলে। Cristmas dream নেওয়ার জন্য ধন্যবাদ। New York থেকে London একটি জাদুঘরে এবং স্মরণীয় Christmas অভিজ্ঞতার জন্য সারা বিশ্ব থেকে কিছু আশ্চর্যজনক গন্তব্যস্থান দেখুন। এটি বছরের সেই সময় যখন সন্তানকে একটি plan এ আপনার গন্তব্য সম্পর্কে জানানো হয়। আপনি একটি জুটি বা পাঁচজন একটি দল সেই সাথে ভ্রমণ করছেন কিনা? একটি উৎচ্ছেদ কি হবে? একটি মনোরম চাপমুক্ত অভিজ্ঞতা প্রদান করে। কিছু আজকের যে পরিদর্শন করার চেয়ে বড়দিন উৎযাপনের আর কোন ভালো উপায় নেই। স্থান এবং বিশ্বাসের সম্পূর্ণ সীমানা অতিক্রম করে। ঘটনা বিশ্বজুড়ে অবারিত উত্তেজনার সাথে পালিত হয়। সারা বিশ্বে সে রাত Christmas গন্তব্যের কিছু পরীক্ষা করে দেখুন। New York city তে Christmas অন্য কোন মত না। গরম coco উপভোগ করা বা শেষ মুহূর্তে বর্তমান কেনাকাটা হলো নিজ নিজ আলো এবং সুউচ্চ গাচ্ছ সজ্জিত একটি শহর।

paypalway র মতো প্রিয় হতে পারেন। তারা মৌসুমি আচার অনুষ্ঠানে অংশ নিতে পারে। বাতাসে globin এর সগন্ধ হচ্ছে real । Blending গুলো সাজানো, চকমকে ছুটির আলো এবং তিনটির বহিরঙ্গন Christmas ক্রোধ কে জেনা একটি সুন্দর। এটি আপনাকে পুরনো Christmas অভিজ্ঞতার সুযোগ দেয়। দর্শকরা হস্ত নির্মিত পণ্য এবং অলঙ্কারগুলি পাশাপাশি সুস্বাদু আঙ্গুলের একটি বিশাল নির্বাচন থেকে বেছে নিতে পারেন। একটার এবং সেই সুর~ সুদৃশ্য মশলাযুক্ত মুন্ডাল wine ।

নিঃসন্দেহে সবচেয়ে আশ্চর্যজনক Christmas গন্তব্যগুলির মধ্যে একটি। Germany তে Christmas পালন~ কাটানোর সেরা জায়গাগুলির মধ্যে একটি মেহেরিমা seet mask market । বার্ষিক প্রায় দো মিলি মিলি million বিক্রেতার তার আশ্চর্যক সজ্জায় আকর্ষণ করে। নুরেনবাগ Christmas market south B সু~ শুধু নব্বই ঐতিহাসিক হস্তনির্মিত খেলনা এবং মৌসুম item গুলি offer করা হয়।

ইতিহাস খাবার তারপর তো গল্প বলার এদের আবশ্যক। Pub গুলির কারনে tumbling ধারাবাহিকের পর্যটকদের দ্বারা শীর্ষ শহরগুলোর মধ্যে স্থান করে নিয়েছে। tumbling একটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক metropolitan এবং রাজধানী। এটি তে park থেকে দুর্গ, দুর্জয় থেকে park পর্যন্ত প্রত্যেকের জন্য কিছু না কিছু রয়েছে এবং সমস্ত ধরনের পর্যটক এবং ভ্রমণকারীদের জন্য একটি সরবরাহ রয়েছে। Kotan regen Denmark এর garden এ একশ সত্তুর বছরেরও বেশি সময় ধরে পর্যটকদের জন্য একটি জনপ্রিয় Christmas গন্তব্য, এখানে সাতটি light লাগানো।

সেটি সারা বছর ধরে সারা বিশ্ব থেকে আসা দর্শনার্থীদের কেবল স্বাগত জানায় না, এটি সেই জায়গাগুলোর মধ্যে একটি যেখানে বড়দিন উৎযাপন বর্ণনার বাইরে Vatican city আসছে। সহকাল তার সহি sent petter যার শিখায় unit mart এ যোগ দেয়। sent petter যোসরায় Vatican দ্বারা

প্রথাগত উৎযাপনে অংশ নিতে ভুলবেন না। সহজে প্রায় চারশো বছর আগে প্রতিষ্ঠিত ঐশ্বর্য ধরে রাখে, কারণ আসে পাশের এলাকাগুলি আলোয় জ্বলজ্বল করে। হবে নতুন করে এই বর্তনগুলি সেন জেন জু victor এসছে এবং markin visa বা এই দেশগুলোরতে বসবাসের অনবত প্রাপ্ত ভারতীয়দের প্রভাবেত করবেন না। দক্ষিনপুর মধ্য Europe এর ভ্রমণের পরিকল্পনা যে ভারতের জন্য সার্বিয়ায় সাম্প্রতিক হিজা শব্দটি পরিবর্তনগুলো কোন পরিকল্পনা করার আগে পরীক্ষা করা দরকার। সরকার জানুয়ারি থেকে সমস্ত ভারতীয় নাগরিকদের জন্য visa মুক্ত প্রবেশ বাতিল করার ঘোষণা দি~ করে দিয়েছে।

hello কেমন আছ তুমি? হ্যাঁ আমি ভাল আছি তুমি কেমন আছো বল। হ্যাঁ ভালই আছি বাড়িতে সব ঠিক আছে? কিন্তু এই দিনগুলিতে রোগ আসছে আমি কতদিন বাঁচব সেটাই ভাবার বিষয় এখন। হ্যাঁ সত্যি ঠিক বলেছ রোগ থেকে দূরে থাকার একমাত্র উপায় হচ্ছে নিজেদের স্বাস্থ্যের যত্ন নেওয়া নইলে কখন যে কোন রোগে মানুষে আক্রান্ত হবে কেউ বুঝতেই পারবে না।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 এবং প্যাকেট জাত খাবার কিনে খায় তাই অনেক রোগ হয় মানুষ আর কতদিন বাঁচবে তাই কি থাকবে? হ্যাঁ এটা ভাল তবে শুধু খাবার এবং পানিও নয় পরিবেশও খুব খারাপ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 হ্যাঁ তুমি ঠিক বলেছ তাই আমি সব সময় আমার পারিবারিক ডাক্তার এর সাথে পরামর্শ করি যে আমি এবং আমার পুরো পরিবার যেন রোগ থেকে দূরে থাকে । আমি সবসময় খাবার পরিস্কার পরিছন্নতার যত্ন নিই এবং যতটা সম্ভব junk food থেকে দূরে থাকি । আমরা যাই খেতে পছন্দ করি আমরা বাড়িতে রান্না করে খাবার খেতে ভালোবাসি এবং এটি স্বাস্থ্যকর ও সুস্বাদু হয়। হ্যাঁ এটা ঠিক বলেছ উম তুমি তো দেখছি অনেককিছুই জানো আমাকে কিছু ভাল tips দিতে পারবে যাতে আমিও সুস্থ থাকতে পারি। হ্যাঁ অবশ্যই কেন নয়? আমি আপনাকে কিছু পরামর্শ দিয়ে দিতে পেরে অবশ্যই খুশি হব। নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারেন আমি আপনাকে বলব।

কেন স্বাস্থ্য সেবা প্রক্রিয়া গুরুত্বপূর্ণ? বিশ্বস্ত স্বাস্থ্য সেবা প্রদানকারীদের একটি নিরাপদ network প্রদান করে এবং কার্যকর refferel এবং দুই বা ততোধিক স্বাস্থ্যসেবা প্রদানকারীর মধ্যে বিরামহীন রুপান্তর নিশ্চিত করে। একটি রোগীর যত্নের খণ্ডনও কমাতে সাহায্য করে। পাঁচটি অপরিহার্য প্রক্রিয়া আছে। সুস্থ থাকা, শারীরিক সুস্থতা, malaria প্রতিরোধে বিছানা জাল, ভাল খাবার বিশুদ্ধ পানীয় জল এবং তামাকের ব্যবহার হ্রাস অন্তর্ভুক্ত করে। তালিকা চলতে থাকে স্বাস্থ্য সমস্যা নির্ণয়, রোগ নির্ণয়, রোগের চিকিৎসা,

বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা কি কি? বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা হল, তোমার প্রাথমিক যত্ন যেমন-বিশেষ যত্ন, জরুরি সেবা জরুরী যত্ন, অনেক লম্বা সেবা, ধর্মশালা যত্ন, মানসিক স্বাস্থ্য পরিচর্যা। আচ্ছা এই স্বাস্থ্য পরিচর্যার তিনটি প্রধান উদ্দেশ্য বলতে পার? অবশ্যই রোগীর যত্নের অভিজ্ঞতা উন্নত করা মান এবং সন্তুষ্টি সহ জনসংখ্যার স্বাস্থ্যের উন্নতি এবং

জ্বর নিরাময়ের দ্রুততম উপায় কী?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 প্রচুর তরল পান করুন, বিশেষ করে পানি। alcohol, চা এবং কফি এড়িয়ে চলুন কারণ এই পানীয়গুলি হালকা dehydration হতে পারে।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 আচ্ছা জ্বর এর সেরা ওষুধ গুলি কি কি? জ্বর সেরা ওষুধ গুলি বলতে উচ্চ জ্বর বা অস্বস্তি সৃষ্টিকারী জ্বরের ক্ষেত্রে, আপনার যত্ন প্রদানকারী over the counter ওষুধ

asytaminophel